গেটে বেগুনি রঙের রঙ করা রয়েছে মসজিদের গা টা হালকা আকাশী রঙ করা আছে।

দূরে একটি লোক বসে আছে। চারপাশে কিছু গাছপালা দেখা যাচ্ছে এবং পাশে মাটি তোলা আছে সেটা দেখা যাচ্ছে।

এটি একটি বড়ো হোটেল আর যার সামনে রয়েছে ব্যালকনি এবং তিনটে জানালা যেগুলো কাঁচ দিয়ে ঘেরা রয়েছে সামনে কিছু জামা কাপড় ঝুলছে আর একটি বড়ো গেট রয়েছে গেটটি খোলা অবস্থায় রয়েছে।

স্টেশনারি দোকান যেখানে অনেক রকমের খাবা রের প্যাকেট ঝুলছে পাশে কিছুই ইলেকট্রনিক্স তার আছে ।

ছাদ আছে তার উপরে মাথার উপরে খোলা আকাশ রয়েছে এবং কিছু মানুষজনকে ঘুরন্ত অবস্থায় দেখা--

এটি একটিই পেট্রোল পাম্প যে পেট্রোল পাম্পে শুধুমাত্র দুজন চারজন মানুষকেই দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে।

যেখানে সবেমাত্র কিছু সবুচ ধান চাষ করা হয়েছে।